বিল্ডিং -এর সামনে বেশ কয়েকটি গাড়ি দাঁড় করা আছে।

এখানে আমি একটি রুম দেখতে পাচ্ছি।

ভেতরে বেশ কয়েকটি কার রাখা আছে।

সামনে আমি একটি প্যান্ডেল -এর মতো দেখতে পাচ্ছি।

ভেতরে ও বাইরে বেশ কিছু লোকজন এখানে দাঁড়া হয়ে রয়েছে।

পার্ক -এর ভেতরে ও বাইরে বেশ কয়েকজন লোককে এখানে দেখা যাচ্ছে।

দেখে মনে হচ্ছে এটি একটি নদীর বাঁধ হবে।

ব্লু কালার -এর প্যান্ট পরে রয়েছে এই ছেলেটি।

ব্ল্যাক কালার -এর শু পরে রয়েছে ছেলেটি।

এখানে আমি একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

সামনে আমি একটি রাস্তা দেখতে পারছি।

পার্ক -টি দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার।

পাশে আমি একটি টিনের ঘর দেখতে পাচ্ছি।

মাঠের মধ্যে বেশ কয়েকটি গাড়ি দাঁড় করানো আছে।

দেখে মনে হচ্ছে তারা এখানে ঢালাইয়ের কাজ করছে।

বিল্ডিংয়ের সামনে বেশ কয়েকটি লাইট জ্বলছে।